গরম করার দরকার নেই এই হলো শুক্তো রান্না. আর আমি এমনি একটু ভাত রান্না করবো. শুক্তো টা তো হয়েই গেলো আর একটু তার সাথে একটু ভাবছি কাতলা মাছও রয়েছে কাতলা মাছের একটু কালিয়া যদি করে নিতে পারি ভালো হয়.

কাতলা মাছটা এনেছে. তো একটু বেশি বড় বড় piece ই রয়েছে

তো সেগুলো দেখি. কি করি? আগে তো তাহলে আমি কাতলার কালিয়াটা কি করে রান্না করবো? তাহলে আমার থেকে একটু শোনো. হ্যাঁ তুমি বলো কাতলা কালিয়াটা. আমি ভাবছি মাছ গুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে তারপরে তো রেখেই তো দেবো. বেশ কিছুক্ষণ. হুম. তারপরে পড়াইতে ভালোমতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে. ভেজে তুলে রাখবো. হুম তারপরে কড়াইতে যে তেলটা থাকবে

খানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো. হুম. তারপরে নাড়া পেঁয়াজটা বেশ মোটামুটি আ ভাজা হয়ে গেলে অনেকে বাটা পেঁয়াজ দিয়েও করে আমার কাটা দিয়ে করতে একটু সুবিধা হয় কারণ বাটা পেঁয়াজে না বড্ড সেই জল ছেড়ে দেয়. আ হ্যাঁ আমি ভাবছি কাটা পেঁয়াজ দিয়েই করবো কুচোনো পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে একটু টমেটো কুচিয়ে দিয়ে দেবো বেশ একটু ভাজা ভাজা দেবে নুন হলুদ দিয়ে তারপরে একটুখানি আদা রসুনের একটু বাটা দিয়ে দেবো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো ও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে হুম যদি ভালোমতো কষে যখন তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসবে তখন বেশ করবার মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে তারপর ভাজা মাছের যে টুকরো গুলো আছে সেই টুকরো গুলো দিয়ে যখন আর কি ঝোলটা ফুটে উঠবে

দিয়ে দেবও তারপরে বরঞ্চ একটুখানি ফুটে নাড়াচাড়া করে একটু তো গরম মসলার যে গুঁড়োটা আছে সেইটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো. আর মোটামুটি আমার মাছের কালিয়া হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখো ঠিকঠাক বললাম কোথাও কি কোনো ভুল টুল আছে?

সেটা তো ঠিকই মানে ওটা মানে করতে বড্ড সময় লাগে মানে সেটা জানি তবে তুমি এটা করতে পারো যে আদা চাঁচা যে চাঁচা জিনিসগুলো machine টা আছে মানে ইয়েটা আছে না. ওটা দিয়ে তুমি মানে চেঁচে নিতে পারো. তাহলে অতটা জল ছাড়ে না আচ্ছা, আচ্ছা, আচ্ছা. ঠিক আছে. তাহলে তাই করবো. আর কোথাও না কুচোনো পেঁয়াজে কি হয়? জলটা কম ছাড়া বলে আমার কষ্টটাও কম হয়. না হলে সেই গরমের মধ্যে হ্যাঁ. অনেক্ষন ধরে রান্নাবান্না করা. হ্যাঁ.

অনেকক্ষণ ধরে ওসব সময় লাগে, সময় সাপেক্ষ যেটা দেখবে যে সময় কম লাগবে. সেরকম করেই করবে. ওইটা করবে, ওই চেঁচে নেবে. তাহলে অতটা সময় লাগে না. করতে. আচ্ছা

আজকে মুড়ি খেয়েছি. আর বাঁধা কপি দিয়ে আর পেঁয়াজ, বড়া দিয়ে একটা বড়া করেছি. আর চা দিয়ে খেয়েছি কালকে তো ষষ্ঠী ছিল. উপোষ ছিল কালকে. ওই জন্য আজকে আর রুটি খেতে ভালো লাগলো না. আচ্ছা এজন্যে আজ মুড়ি খেয়েছি ও ষষ্ঠীর উপোষে তাহলে কি কি খাওয়া হয়েছিল? লুচি.

সকালে খেয়েছি. তোমার চা, সকাল বেলা আর পূজো করবো তো? সময় ছিল না উম জলখাবার করবো. পুজো করবো, অনেক টাইম সময় চলে যায়. সেইজন্যে ওই পাউরুটি, পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়েছিলাম. ভালো করেছ। আর এমনি দুপুরে কি রান্না করেছো? আর দুপুরে ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর ফুলকপি আলুর তরকারি টা কি করে করলে?

ফুলকপিটা আগে ভেজে তুলে রেখে দিলাম তারপরে আমি না আলুটা একটু সেদ্ধ করেনি. বেশ তরকারিটা তাহলে কি হয় মাখামাখা হয়.

তো তুমি বলছো যে তুমি ভেজে তুলে রেখে দিলে. তো এখন তো একটু ফুলকপির গন্ধ হয়. তো ফুলকপি টাকে কি ভাপিয়ে করেছো? নাকি এমনি normal? না আমি এমনি ওই সাধারণভাবেই করেছি মানে ওই তোমার সেদ্ধ টেদ্ধ করিনি. মানে ভাপিয়ে নিই নি. আমি ভেজেই তুলে ভাপলে না ফুলকপিটা বেশ আ স্বাদ থাকে না. অতটা ভালো লাগে না ফুলকপি ফুলকপির গন্ধটা যেন চলে যায়. আর তবে আ যখন পোকাটাও ফুলকপিটা ভালো ছিল. পোকা টোকা থাকলে একটু নুন জলে ফুটিয়ে রাখলে ফুলকপিটা একেবারে fresh হয়ে যায় আর যেটা দেখতে ভালো হয় কিন্তু ভাঁজতে গেলে না ঠিক ভাজাটা যেন হয় না. এই যেমন তোমার শুকনো মানে ফুলকপিটা ধুয়ে ভাজলে বেশ ভালো হয়. আর তুমি যদি একটু ভাপিয়ে ভাজো ফুলকপিটা তখন ভাবলাম শেষ হয়ে মানে পরিষ্কার হয়ে যা কিন্তু দেখতে ভালো হয় নুন দিয়ে একটু ভাপিয়ে নিলে. তবে ভাজাটা যেন ঠিকঠাক আসে না. তো হয় না. যেন ভেজেই যাচ্ছি. ভেজেই যাচ্ছি. বেশ রং আসে না তো সেই জন্য ভেজে একটু তুলে রেখে দিলুম. বেশ ভালো লাগলো. তারপরে আবার আলুটা আলু সেদ্ধ মানে

অ্যা হ্যাঁ সেদ্ধ করি. বা সেদ্ধ করে তারপরে ওই জলটা ছেকে নিয়ে আবার কড়াই একটাতে তেজ পাতা, শুকনো লঙ্কা, দুটো এ ছোট এলাচ ফোরন দি. তা তারপরে কালকে নিরামিষ ছিল তাই. না হলে আমি এমনি অন্যদিন যেদিন ভাত টাত খাই সেদিনকে আবার একটু রসুন ফোড়ন দি. দিয়ে ওই তো ভালো করে ফোড়নের গন্ধটা এলে বেশ আলু গুলো দি

ওই পাঁচফোড়ন ছোট এলাচ. রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা যখনই গন্ধ হবে, ভাজা ভাজা করে. হুম. তার ওপরে আমি আদা বাটা দিয়েছিলাম. হ্যাঁ. মশলাটা কষে নিয়ে আসলাম. আচ্ছা. তা আদা বাটা, এক চামচ জিরে, তারপরে ধনেটা আমি ব্যবহার করি না. খুব কমই করি. ধরুন. আমি আদা জিরেটা বেশি ব্যবহার করি একসাথে তুমি মশলাটা বেটে নিয়েছো? নাকি আদা আলাদা বেটেছো? জিরা বেটেছো?

না হলে হয় না.

হ্যাঁ. পরিমানটা বোঝা যায় না, তো তখন ওই দিলাম আদা বাটা জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে টমেটো কুচি, দিয়ে ভালো, একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়, টমেটোতে যদি একটু নুন দাও তাড়াতাড়ি বেশ গলা - গলা হয়ে যায়. তো মশলাটা একদম কম আচে একটু নাড়াচাড়া করে কষতে থেকে কষতে থেকে দেখছি. কড়াই যদি না যাতে না লাগে. সেই জন্যই সামান্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে পাঁচ মিনিট ধরে কষে কষে যখন দেখবে তেলটা বেরোলো তখন তুমি আলুটা দিয়ে দেবে. আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আবার কপিটাও দিতে পারো. কপিটা একসঙ্গে দিলেও হয় আমাদের আলু কখনো চন্দ্রমুখী আলু থাকে. সেটা আবার গলাগলা হয়ে যায়. তাই জন্য কপি টা আবার ধরো একটু আলুটা তো একটু ভাপানোও আছে. একবার তো একটু ফুটিয়ে নিয়েছি. হুম. সেই জন্য আবার কপিটা আলুটা একসঙ্গেই দি. কপির ডাঁটাগুলো আবার গলতে চায় না. হ্যাঁ. এটাও আমি দেখেছি. কপির ডাঁটা গুলো বেশ শক্ত শক্ত থাকে। শক্ত শক্ত থাকে। ওই জন্য আলুটার কপিটা ওই এক সঙ্গে একটু কষে

একটু ঈশদূষ্ণ গরম জল ব্যবহার করলে ভালো হয়. তালে তরকারির একটু taste আসে. এবার দিয়ে দিলে এবার একটু পরিমান মতো. আগে তো একটু টমেটো তো নুন দেওয়া আছে. এবার একটু নুন দিয়ে ভালো করে বেশ মাখামাখা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে. তারপরে তুমি ওই গরম মশলা বাটাও দিতে পারো. এখন সব কেনা গরম মশলা পাওয়া যায়. তাও দিতে পারো. হ্যাঁ. দিয়ে চাপা দিয়ে দাও. হ্যাঁ, গুঁড়ো গরম মশলা

লুচি কে, লুচি করতে গেলে শোনো. ওর যদি তুমি ময়দার লুচি করো কি হয় জানো তো? ওই ওম মানে একটু টান টান মতন শক্ত হয়ে যায়. কিন্তু ময়দার স্থানে তুমি যদি এক মুঠো আটা ব্যবহার করো না? লুচি একদম নরম হয়. খুব সুন্দর তুলতুলে হয়, আর খুব ভালো খেতেও হয়। শুধু ময়দাটা খাওয়াও উচিত নয় আর লুচিও খুব একটা মানে অনেক টানটান শক্ত শক্ত মতন হয়. আচ্ছা একটু না টান লাগে. তো আহ আটা ই বলো কি ময়দাই বলো ওটা মানে মেখে কতক্ষন রাখতে হয় তাও আর মেখে একটু ভালো করে উম ধরো আটা, ময়দা নিলে ময়দা. ধরো দুমুঠো যদি নাও এক মুঠো আটা নিলে. আমি একটু আটা টাই বেশি ব্যবহার করি. আমার আটা ভালো লাগে. ময়দার থেকে আমার আটাটা ভালো লাগে

হুম. তাতে একটু নুন. একটু ময়ান যাকে বলে একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে. যে সাথে করে একটু ঘষে ঘষে মিশিয়ে একটু ডেলা করে দেখবে দেখবে যে ময়দা বা আটাটা একটু মুঠোর মতন একটু চেপে যাচ্ছে তাহলে দেখবে বেশ ময়ান টা ভালো করে মেশানো হয়েছে. হুম. আচ্ছা. তারপরে একটু জল দিয়ে ভালো করে একটু একটু করে জল দিয়ে মাখবে. যাতে না হুম. বেশি জল পড়ে. তাহলে আবার পাতলা হয়ে যাবে। একটু একটু করে ময়াম জল দিয়ে মাখবে. মেখে এবার হাতে একটু তেল নিয়ে বেশ ভালো করে মাখতে হবে কিন্তু পাঁচ সাত মিনিট ধরে. হু হু. ঠেসে ঠেসে. আচ্ছা. মেখে বেশ হাতের মতন আসবে. দেখবে নিজে বুঝতে পারবে যে মাখাটা বেশ ভালো হয়েছে

তার সবজির রান্নাটা হয়ে গেলে তারপরে ছোটো ছোটো করে ময়দা থেকে ওই লেচি কেটে নিয়ে দিয়ে দেব তাইতো?

ঠিক আছে মা, ভালো লাগলো. তাহলে আমি রান্নাটা বরঞ্চ করতে যাই ঠিক আছে? আচ্ছা ঠিক আছে. আচ্ছা. ঠিক আছে. হ্যা হ্যা. রাখছি